উম এখানে দেখা যাচ্ছে যে ক দুএ তিন চারটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তারা এখানে তেল ভরছে।

এই ছবি তে দেখা যাচ্ছে যে এটা একটা প্লে গ্রাউন্ড এখানে--

একটা ব্যানার লাগানো রয়েছে। এটা যতসম্ভব একটা ব্যান একটা ব্যাঙ্ক -এর ব্যানার ।

সেইগুলোর ওপর লোকজন উম কাজ করছে এখানে সাইড এ আরো লোকজন দাঁড়িয়ে কাজ করছে।

ওটা একটা আ - ওষুধের দোকান রয়েছে এবং আ - পাশে আরো জামা কাপড় এর দোকান রয়েছে।

স্কুল করে এবং আ - ক - স্কুল - এ ক্লাস করে এখানে দেখা যাচ্ছে যে এটা স্কুল ছুটি হচ্ছে বা --

এই ছবি তে দেখা যাচ্ছে যে সা এটা একটা উম অ্যা --

এখানে একটা লোককে হেঁটে কাউন্টার -এর দিকে দা যেতে দেখা যাচ্ছে। সামনে লাল ফিতে দিয়ে ঘেরা রয়েছে ।

আ -আ স্টিল -এর রড রাখা রয়েছে। ভিতরে একজন লোককে দেখা যাচ্ছে।

খাবার দাবারের মেনু রাখা রয়েছে উব তার--

চেয়ে ছোট ছোট ব্যা গাছ লাগানো চারা গাছ লাগানো হয়েছে ।

এই ছবি তে দেখা যাচ্ছে যে এটা একটা বড়ো ফ্ল্যাট । এখানে অনেক কটা ফ্ল্যাট রয়েছে একসঙ্গে ।

এটা একটা কোন দর্শনীয় স্থান এ-এটা একটা বড় রাজমহল--

চা-আ চার পাশ দিয়ে বড় বড় বাড়ি রয়েছে এবং পার্ক র্টির মাঝখানে একটা শেড করা রয়েছে।

অনেক লোকজন দাঁড়িয়ে তারা কিছু কিনছে এখানে যত সম্ভব --

তার চারপাশ দিয়ে রেলিং দিয়ে ঘেরা রয়েছে এবং ভিতরে লাইট রয়েছে।

তিনি টাকা গুনছেন তার কপালে একটা অ্যা লাল তিলক রয়েছে। এখানে অনেক ফল রাখা রয়েছে ।

এইটা একটা গাড়ির গ্যারাজ এখানে গাড়ি ঠিকঠাক করে।

এখানে দেখা যাচ্ছে যে এটা একটা বড় হল ঘর। সে হল ঘরের মধ্যে অনেক--

দুটো বড়ো বড়ো গড় আ - দুটো বড়ো বড়ো হ্রদ কাটার হ্রদ রয়েছে

এখানে দেখা যাচ্ছে যে অনেক লোকজন সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছে তারা ঠাকুরের কাছে প্রার্থনা করছে এবং চার্চ এর ফাদার --

অ্যা লোকটি এখানে সমাপ এখানে লোকটি আ লঙ্কা গুলো উ বেছে তার পর সেগুলোকে বিক্রি করবে ।

এটা একটা টিকিট কাউন্টার ।

করা হয়ে গেছে এবং একটা গাড়ি ঠিক হচ্ছে। এখানে অনেক লোক জন কে দেখা যাচ্ছে।

যে এখান থেকে মানুষ টিকিট কাটে এখানে একটা ডাস্টবিন রয়েছে।

এবং নিচে অনেক ছোট্ট ছোট্ট বাড়ি ঘর রয়েছে সেগুলো দেখতে খুব সুন্দর লাগছে।

এখানে একটা লোককে ভিতরের দিকে ঢুকতে দেখা যাচ্ছে ।

ডি.বি.আই একটা ব্যাঙ্ক রয়েছে এবং তার পাশে তার একটা এ.টি.এম রয়েছে।

এখানে একটা বাস দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশে একটা এ-প্যান্ডেল করা রয়েছে।